আহ কান্নাকাটি করতাম. এরম কিছু ব্যাপার না. আমি চুপচাপ বসে বসে থাকতাম. ঠিক আছে. কি ভাবতাম কি জানি পাগলের মত ছিলাম. ঠিক আছে. তারপরে আবার চলে আসতাম ঘরে বাইক নিয়ে. ঠিক আছে? এরকম না.

একা. হ্যাঁ. রাত্রিরে একা যেতে. কেউ নেই. জেডিতে কেউ নেই. পুরো জেডি ফাঁকা. সুনসান. আমি বসে থাকতাম.

হ্যাঁ. তারপরে তারপরে আমি ভেবে নিয়েছিলাম যেখান থেকে করবো না. তারপরে দু তিনটে মেয়ে আমার লাইফে এসছিল. আমি করিনি রিলেশান. তারপরে হঠাৎ করে এই এই শ্রাবনির ব্যাপারটা এটা আর কি কি জানি কিভাবে হয়ে গেলো. ঠিক আছে. হয়ে যাওয়ার পর থেকে ঘরে ফরে আমার জেনে গেল. এখন ঘরে আশা বাসা হয়. আমি ওদের ঘরে খুব কম গেছি ওদের ঘরে. কিন্তু এ আমাদের ঘরে মানে মাসে দুবার তিনবার আসেই আসে. এই যেমন কালকে আবার বলছে আসবে. আমি বলেছি আসতে হবে না এখন. বাইকে তেল নেই আমার আহ আমার রিলেশনটা হঠাৎ ভাবে কেটে গেছিলো ঠিক আছে মানে আমি নিজেও জানিনা যে মেয়েরা এরকম ভাবে বদলে যায় ঠিক আছে এমনকি আমার থেকে আমার বিশ্বাস যতটুকু হ্যাঁ ও আমাকে পাঁচ বছর ধরে ভালোবাসতো আমার থেকে ও বেশি আমার ভালোবাসতো ঠিক আছে. আর এই রিলেশান টা হয় স্কুল থেকে. আমি আমার একটা বন্ধুর সাথে স্কুলে ঘুরতাম. তার একটা মেয়েকে ভালো লেগেছে. তার সাথে আমি ঘুরতাম.

হ্যাঁ কেসটা হচ্ছে ফার্স্ট ওর বন্ধুটা ভালো লাগে. মানে দুজনেরই বাড়ি পাশাপাশি. ঠিক আছে. একই পাড়াতে দুজনেরই বাড়ি একজনের নাম অনন্যা একজনের নাম ফার্স্ট নেহার ভালো লাগে. তন্ময়ের মাইক থেকে হালকা হালকা আওয়াজ হচ্ছে না.

আমার একটা বন্ধু বলছে আমার তখন চুলটা হালকা আলার করা ছিল. ঠিক আছে. আমার একটা বন্ধু এসে বলল জানিস তোকে মনে হয় একটা মেয়ে পছন্দ করে. আমি বলি কে? বলে বলছিল একটা তোর চুল কালার করা. তোর তো চুল কালার করা. আমি বলি আমার কেন আরও অনেক ছেলের আছে. ও তাদের হতে পারে. এবারে তার পরের দিন স্কুলে সিঁড়ি দিয়ে উঠছি, মেয়েটা নাচছে উপর থেকে.

এবার অনন্যা বলে মেয়েটা ওই নেহা বলে মেয়েটাকে জিজ্ঞাসা করছে জানিস ওই সৌরভ বলে ছেলেটা ভালো. ও এবার এ মানে ও যাতে না আমার সাথে রিলেশান করে তার জন্য আমার নামে একটু খারাপ কথা শুনিয়ে দিল

হ্যাঁ. বলছে ওই ছেলেটা একদম ভালো নয়. ওই ছেলেটা কত মেয়েকে চরায় জানিস? কত মেয়ের সাথে খারাপ কাজ করেছে. বলছে সত্যি. বলছে হ্যাঁ. বলতে ও ভাবনা চিন্তা করলো

ও একটা বুদ্ধি করলো ও অন্য বন্ধুকে দিয়ে আবার ওকে বুঝিয়ে দিলো. নেহা বলে মেয়েটাকে. বুঝিয়ে দিয়ে ও ওখান থেকে খেতে বেরিয়ে গেলো. এই আমার সাথে রিলেশন করলো. মানে ভুলভাল বুঝিয়ে দিয়ে একজনকে কাটিয়ে দিল ঠিক আছে কাটিয়ে দিয়ে এ আমার সাথে রিলেশানে এলো. এর সাথে কমসেকম উম পাঁচ বছর সাড়ে পাঁচ বছর রিলেশান. মাঝখান করে একবার কেটে গিয়েছিল হঠাৎ. করে. না না এখন আর নেই তার বিয়ে হয়ে গেছে বলছি সব মাঝখানে করে ওর বাড়ি থেকে প্রবলেম ছিল ওর মায়ের সত্যি কথা বলতে ওর মা টা খুবই খারাপ ঠিক আছে খুবই খারাপ বলতে ওদের পাড়া এমনকি আমাদের পাড়াও জানে ওর মা কি রকম তা সত্ত্বেও ওর মেয়ে আমি ভাবতাম ওর মা খারাপ তো কি হয়েছে মেয়ে তো মেয়ে ঠিক থাকলেই হবে ঠিক আছে. এবার ওর ওর মায়ের ওর পরিবারের পুরো ব্যাকগ্রাউন্ড জানতাম. জানার পরেও তাও রিলেশান রেখেছি. হঠাৎ করে একদিন আমাকে ডাক করালো. গঙ্গার ধারে পালেদের ঘাটে. ও একটা বন্ধুকে নিয়ে এসছিল আহ আর ও বললো আমাদের রিলেশান টা শেষ করে দাও. আমার বাড়ি থেকে মানছে না. তখন একটু খারাপ লেগেছিল কষ্ট হয়েছিল. তারপর থেকে তারপর থেকে দেখি হঠাৎ কি অনেক কয়েকমাস পর ও নিজে থেকে আমাকে ঠিক সরস্বতীর পুজোর দিন. বলছি এখানেই আছি আসো. আমি গিয়েছি দেখি ওর বন্ধু আছে ও আছে. সেইদিন থেকে আবার আমাদের সাথে আমাদেরটা জুড়ে যায় রিলেসান টা তারপর হতে হতে ওর মা আমাকে ফোন করে বলছে আমি আমার মেয়েকে ডাকতে পারছি না. কান্নাকাটি করছি. অ্যা তোমার সাথে কথা বলতে চাইছে আবার আমার সাথে হতে কথা বলো. হতে হতে অনেকদিন কেটে গেলো. এই কিছুদিন আগে ঠিক আগের বছর উল্টো রথের দিন আমাদের রিলেসান টা কাটে. হঠাৎ করে আমাকে বলছে এরকম হওয়ার মানে

আমার সামনে না হলেও আমার পিছনে চলে যাবে. ভালো রাখার দায়িত্ব আমার. তবে আমাকে একটু দিতে হবে. ঠিক আছে. ওর মা, ওর মা এটাই চাইছিল আমাকে এমন চাপ দেবে. আমি সেই চাপটা নিতে পারব না. ওরম মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আর সেই চাপটা ওর মেয়েও দেখি হঠাৎ করে ওর মায়ের দলে চলে গেল. পুরো মানে পুরোপুরি চেঞ্জ এ দেখো এটাই আমি বলতে চাইছি যে একটা মেয়েকে এতো বিশ্বাস করো না. ঠিক আছে? দেখো আমি. একটা মেয়ে বলে বলছি এরকম বলছি বলে খারাপ দেব না. ঠিক আছে আমার পার্সোনালি মনে হয় যে

যখন মেয়েটা কোন কারণে ঘুরে যাবে. মেয়ে ঘুরছে বলে বলছে না. একটা ছেলেও ঘুরতে পারে. ঠিক আছে. কিন্তু মেয়েটা যদি কোন কারণে ঘুরে যায় না, নিজেকে সামলাতে পারবে না. তো এমন একটা neutral জায়গা নিজেকে রাখো, যাতে মেয়েটা ঘুরে গেলেও যাতে তুমি ঠিকঠাক থাকতে পারো. ওটাই আর তারপরেও এরকম ঘুরে যাওয়ার পরে না আহ আমি আমায় রথ দেখে এসেছি তারপরে আমাকে ফোন করেছে বলছে তোমার বাবাকে ফোনটা দাও. আমার মা তোমার বাবার সাথে কিছু কথা বলবে.

এমন এমনই কথা বলল মানে আমার বাবা আমাদের বাড়ি থেকে এতটুকু সাহায্য করতে চেয়েছিল ওর মাকে বললো তোমার মেয়েকে নিয়ে কি কোনো সমস্যা বলো? সংসারী কোনো সমস্যা বলো আমি হেল্প করবো. বলছে না আমি তোমার ছেলের সাথে বিয়ে দেবো না. একটাই কথা. তখন আমার মা-বাবা খুব কম. মানে আর ওর মেয়ে এই কথাটা কখনো বলেনি যেটা সেইদিনে বলেছিল যাতে আমার মা খুব খুব কষ্ট পেয়েছিল তবে এটা বলেছিল যে সৌরভের তো আগেও কিছু ছিল না. আর এখনও কিছু নেই. এটা বলতে তখন আমিও ভেবে নিয়েছি তার মানে এই তো আ অন্য দিক থেকে চাইছে. মানে সার্থ

ঠিক আছে. আমার মা এটা খুব কষ্ট পেয়েছিল. ঠিক আছে. আমাদের কিছু নেই বলে এরকম বললে? ঠিক আছে. তারপর থেকে দেখি হঠাৎ আমি এক জায়গায় কাজে যেতাম. টাটা One MG কোম্পানিতে আমাকে হঠাৎ করে রাত্রেবেলা ফোন করলো. ওর বন্ধুকে. যেই নেহা বলে মেয়েটার কথা বলছিলাম নেহা আমাকে ফোন করতো. ওদের পাশেই বাড়ি আমি বললাম স্যার. এরকম এরকম বলছে. বলছে অনন্যা কি করে এরকম চেঞ্জ হয়ে গেলো হঠাৎ করে দেখি বলছে দাঁড়াও অনন্যা আমাকে ফোন করেছে ফোন করেন্স করি আমাকে কনফারেন্স করে আমাকে হঠাৎ করে বলছে, বলেছে আমাকে বিয়ে করতে পারবি এক্ষুনি আমি তখন নিজেকে সামলে যেতে পারি. নেমে বলছে হ্যাঁ পারবো তুই বেরো বাইরে থেকে হটাৎ কিছুক্ষন পরেই আমাকে কি বলছে যেন বলছে তুই আমাকে ভুলে যা. আমি তোর সাথে মজা করছিলাম. তুই আমাকে ভুলে যা. মানে ও এরা এটাকে পুরো মজা হিসেবে নিয়ে নিয়েছে. আর আমি সিরিয়াস নিয়ে নিয়েছি. ঠিক আছে. আহ আমি বলেছি তুই কি বলতে চাইছিস? বলছে তুমি আমাকে ভুলে যাও আমি আমার একজনের সাথে বিয়ে রিলেসান বিয়ে ঠিক হয়ে গেছে. আমার বাড়ি থেকে তাকেই বিয়ে দিয়ে দিয়েছে. আর সবাই জানাজানিও হয়ে গেছে. মানে আমাকে একটু যাইহোক বুঝিয়ে দিল. ঠিক আছে. আমি বুঝেও গেলাম তারপর থেকে ওকে খালি কল করতাম. আমাকে ব্লক করে দিয়েছিল. ওর মায়ের ফোনে ফোন করে. সত্যি কথা বলতে আমি কেঁদে ফেলেছি. ঠিক আছে? আমি শুধু বলছি তোমার মেয়েকে একবার কলটা দাও. ওর মেয়ে পাশে বসে আছো. ও তো ফোন দিচ্ছে না. এমনকি ওর মেয়ে কলও ধরবে না তুমি যা বলছো যেই যেই কলটা শুনবে সেও কেঁদে ফেলো তো পুরোটা বলার টাইম পাচ্ছি না. তারপরে আমি না ওর হাতের সাথে আমার হাতের একটা ছবি ছিল. ঠিক আছে. সেই ছবিটা নিয়ে আমি স্ট্যাটাস পেয়েছি. আমি বলছি তুই কি করে এরম করলি হাতের ছবি দিয়েছি. কেউ তো বুঝতে পারছে না এটা কার হাত? এবার ওর মা আমাকে বলছে তুমি এইসব জিনিস স্ট্যাটাস দিচ্ছ. লোকে দেখলে কি বলবে? আমি বলছি দেখো এটা হাত. ঠিক আছে. তুমি বলতে পারবে না যে এটা কার হাত

হয়ে গেছি বলো না সব সব পুরোটাই. সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এখন ওটা ম্যাটার করেনা. এটা আগে হতো.

ও আমাকে বলছে মেয়েটার সাথে কোনো সেক্স কোন বা সেক্স বা কোন কিছু শারীরিক কিছু করেছো? আমি ওটাই বলছি এটা আগে আগে ম্যাটার হতো, এখন ওইসব ম্যাটার করে না এখন টাকা না কিছু কিছু আছে ইমোশনাল আর কিছু কিছু আছে এরকম আমি বলছি না না মেনলি আমি বলে দিচ্ছি যে একটা জিনিস শুনে রাখবে ঠিক আছে. আমি তোমাদেরকে সেদিন একটা কথা বলছিলাম যে একটা আমার যে ইংলিশ একটা আছে যে অনেক কিছু জানে বলছিলাম. সিরিয়াসলি বলে দিচ্ছি. ওনার মানে মাথায় এতো জ্ঞান. তুমি যদি আর আমার বলছিলাম না নতুন নতুন জিনিস দেখতে ভালো লাগে. তো জ্ঞান নিয়ে তো আমার ভালো লাগে. সে আমার থেকে ছোটই হোক. কে আমার থেকে বড়ই হোক. ঠিক আছে সবার থেকে জ্ঞান পাওয়া যাই বলছি হ্যালো অঞ্চিত তোমরা দুজনে একটু তাহলে বলো আমি একটুখানি আসছি ঠিক আছে ঠিক আছে এবারে ঠিক আছে. এবারে সেই একটা কথা বলেছিল ইংলিশ স্যারটা যে যে থাকার সে হাজার কিছু হলেও থাকবে. ঠিক আছে. আর যে থাকার নয় সে তুমি হাজার কিছু করলেও থাকবে না. ঠিক আছে? এই কথাটা. আমরা তখন বুঝতে পারিনি. কিন্তু তার পরে অনেক পরে বুঝতে পেরেছি তো মেন ব্যাপারটা এরকমই হচ্ছে যে তুমি একজনকে যতই কিছু দাও না কিন্তু সে থাকার হয় এমনিতেই থাকবে কিছু না দিলেও থাকবে. ঠিক আছে? কারণ আমি এই তিন বছরে সত্যি কথা বলছি. আমার এই তিন বছরে অনেক আহ মানে ডাউন ফল গেছে. তো আমার গার্লফ্রেন্ড আমাকে প্রতি মুহূর্তে সাথ দিয়েছে. ঠিক আছে. এমনকি আমাকে টাকা ধার দিয়েছে. অনেক কিছু করেছে. অনেক এইসব কথা কাউকে বলবে না ওদের কাউকে. ঠিক আছে? এগুলো পার্সোনাল ম্যাটার শেয়ার করছি কিন্তু আমাকে অনেক দিক থেকে সাথ দিয়েছে. আমি পরে টাকা দিয়ে দিয়েছি সেটা আলাদা ব্যাপার. কিন্তু আমাকে সেই সময় তো সাথ দিয়েছে এমনকি একটা একটা টাইমে এরকম হয়ে গিয়েছিল যখন ওই ল্যাপটপ চুরির চেষ্টা বলছি ল্যাপটপ চুরির সময় তো

মানে কাজ কম হলে, লগইনার্স কম হলে. এরম অনেক ব্যাপার ছিল. তো আমার সেই সময় হঠাৎ করে একদিন ল্যাপটপটা চুরি হল. আর ল্যাপটপ না থাকলে আমি লগ ইন করতে পারব না. আমাকে নেক্সট দিনে ল্যাপটপ কিনতে হবে তখন স্যালারি ও ঢোকেনি. ঠিক আছে. আর আমার কাছে এক্সট্রা কোনো টাকাও নেই যে আমি কিনব. তখন আমাকে দিয়ে হেল্প করেছিল. সেই মুহূর্তে আমার কাজ বাঁচিয়ে ছিল. অনেক কিছু করেছে. দেখো যে থাকার না. সে অনেক কিছু করলেও থাকবে তার মানে এই নয় যে ও আমায় হেল্প করেছে করেছে বলে আমি. ও যদি আমাকে আজকে এক্ষুণি ফোন করে বলো যে আমার বাবা মা অনেক চাপ দিচ্ছে তোমাকে এক্ষুণি বিয়ে করে নিতে হবে. আমি করবো? না আমি তখনও বলবো যে না করবো না. তাই বলে কি আমি বাজে হয়ে গেলাম. কিন্তু তাই নয়. এখন বিয়ে করাটা সব থেকে বড় ভুল কাজ. এটা মাথায় রাখবে তুমি তো নিজের জীবনটা নষ্টই করছো. তার সাথে আরও একজনের জীবন নষ্ট করছো তা দুটো জীবন নষ্ট হওয়ার থেকে না রিলেসান না থাকা ভালো. ঠিক আছে? আমার আমার গার্লফ্রেন্ড আমাকে নিজে বলেছিল একটা টাইমে. যে বিয়ে করে নিতে হবে তাড়াতাড়ি করে নিতে হবে. এই করতে হবে. সেই করতে হবে ওকে ফার্স্ট ইয়ার এই শুরু শুরু শুরুর কথা ঠিক আছে তখন ওর সাথে আমার না কিছু হয়েছে? না ওখানে ওপেন ওপেন নরমালি কথা হতো ঠিক আছে? আর কিছু হতোই না তখন ওকে আমি বলেছিলাম যে দেখো বিয়ে তো আমি এখন করতে পারবো না. আমার পাঁচ সাত বছর টাইম লাগবে. এবার তারও সেই অবধি যদি তুমি থাকতে পারো আমার সাথে এত প্রবলেম ফেস করে তাহলে থাকো. আর যদি না থাকতে পারো আমার কোনো চাপ নেই. তুমি যেতে পারো. কোন অসুবিধা নেই. ঠিক আছে? আমি কোন কিছু খারাপ ভাববো না কিন্তু আমার কষ্ট হবে সেটা আমি ওকে বলিনি. আমি বলছি যে তুমি যেতে পারো. আমার কোনো অসুবিধে নেই ঠিক আছে? ও যেতে পারবে না. রয়ে গেছে. ঠিক আছে. আমারও কোন অসুবিধা নেই. এটাই মেন কথা. আর আরেকটা জিনিস বললে না যে তুই একবার তোমার গার্লফ্রেন্ড ছেড়ে গেছিল. ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবি. একটা তোর রিলেশনশিপ. ঠিক আছে? সেটা পাঁচ বছর তো তোমার রিলেশনশিপ ছিল. তার থেকেও একটা বড় রিলেশনশিপ ধরো আট দশ বছরের সেই আট দশ বছরের রিলেশনশিপ এ যদি কোনো

কেউ যদি তোমাকে একবার ছাড়তে পারছে তার মানে সে বার বার ছাড়তে পারবে. ঠিক আছে? তাকে যে সে যখন ফিরে আসছে না তাকে সোজা না বলে দেওয়া উচিত. হাজার ভালোবাসলেও না বলে দেওয়া উচিত. কারণ যে একবার ছেড়ে যাবে সে আবার ছাড়তে পারবে. সেটা তুমিও হলে তুমিও আমিও হলে আমিও

তবে ঐরকম হওয়ার পর আমাকে ও আমাকে হেল্প করেছে. আমি আমি ওকে সেরকম হেল্প করতে পারিনি. ঠিক আছে? আর মানে আমার জন্মদিনে ও বেশি খরচা করত. আমি সত্যি বলতে কিছুই করতাম না

জামার ভিতরে দুশো টাকা দিয়ে আমাকে জামাটা দিয়ে দিয়েছে. আমি

আমি বলছি তুই এইসব টাকা কেন দিতে গেলি? ও বলছে তোমার কাছে রাখো এবারে একদিন ওর বোনের জন্মদিনে ওর মাকে বলেছিল বোনের জন্মদিনে আমি কেক কিনবো. এবার সেদিনে ওর কাছে টাকাটা নেই. ওর মা ওকে কথা শোনাচ্ছে. হ্যা? তুই তো বললি তুই যে টাকা. তুই কেকটা কিনবি এবার. ও আমাকে কাঁদতে কাঁদতে বলছে. তারপরে আমি তিনশো টাকা দিয়ে এলাম. দিয়ে আসতে ও খুশি হলো. ও আমাকে বলছে পরে দিতে হবে. আমি বলছি কেন? পরে কেন দিতে হবে? দিতে হবে না. ওই আমিও তো বলছি. এরকম এক একটা টাইমে আমার এতো খারাপ সময় গেছে ঠিক আছে? যখন আমি Bpo র লাইনে ফার্স্ট ঢুকেছি ঠিক আছে. যেমন ধরো এখন তোমরা যদি কেউ Bpo তে ঢোকো তোমাদেরকে আমি ফুললি গাইড করে এগিয়ে নিয়ে চলে যেতে পারবো. ঠিক আছে? কোন অসুবিধা হবে না. কিন্তু আমি যখন Bpo তে ফালতু গিয়েছিলাম আমাকে গাইড করার মতো কেউ ছিল না. ঠিক আছে. তিন বছর আগে আমাকে গাইড করার মতো কেউ ছিল না হম আমি কিছু বুঝতেই পারছি না. কি করতে হবে না করতে হবে. ইন্ডাস্ট্রিটা কি ইন্ডাস্ট্রি. ঠিক আছে. কিছু বুঝতেই পারছি না. আমার অনেক উথাল পাথাল হয়েছে. অনেকবার কাজ গেছে. এদিক ওদিক হয়েছে. ঠিক আছে কিন্তু সেই টাইমে এমনকি এরকমও মানে গার্লফ্রেন্ড এসে আমাকে বলছে যে টাকা রাখো কিছু. ঠিক আছে? কাজ খরচা করবে. হ্যাঁ. আমি নিতাম না. তাও দু একবার আমাকে জোর করে দিয়ে গেছে. ঠিক আছে? জোর করে রেখে চলে গেছে কিন্তু তারপরে আমি যতবার ওকে টাকা দিয়েছি ও প্রত্যেকবার দিয়ে দেয়. ঠিক আছে. কিন্তু আমি নিই না এরকম প্রবলেম হয় এমনকি রিচার্জ এখনো নয় এখনো. তিন বছর পরেও আমি আমার কাছ থেকে রিচার্জ করে দিক. যেহেতু ওর কাছে মানে কি বলে. ফোনপে আহ গুগুল পে নেই. তো আমি আমার কাছ থেকে রিচার্জ করি ও যখন আমাদের বাড়িতে আসবে, আমাকে জোর করে টাকা দিতে যাবে. ঠিক আছে? এটা মেয়েরা করে. আমি দেখেছি. যে মানে ছেলেরা মানে আর কি টাকা যখন নেয় দেয় না. কিন্তু মেয়েরা টাকা নিলে বারবার দিতে আসে এই জিনিসটা দেখেছি আর ঐরকম আহ কেটে যাওয়ার হ্যাঁ তারপরে ওরকম ওর মাকে ফোন করে বলছি তোমার মেয়েকে ফোনটা দাও, দিলো না, আর সেও ফোন নিয়ে কথা বলতে চায় না. তারপর থেকে নিজেকে অনেকটা সামলে সামলে না আমি কাজে যাচ্ছিলাম. ঠিক আছে. একদিন নাইট কাজে গেছি তবুও ওকে বারবার দেখার ইচ্ছা যেত ওদের পাড়া দিয়ে যেতাম. বেশি দূর নয়. দুটো পাড়া পরেই ঠিক আছে? এবারে যে ছেলেটার সাথে বিয়ে হবে. আমাকে ওর একটা বন্ধু বলে দেয় যে সৌরভ দা এই ছেলেটার সাথে অনন্যা দিদির বিয়ে হবে এবার সেই ছেলেটাকে আমি এসএমএস করে বলছি. আচ্ছা তুমি কি এই মেয়েটাকে চেনো? আমি এর একটা ছবিতে ওকে জিজ্ঞাসা করলাম. ছেলেটাও কিরকম ছেলে? আমাকে বলছে না চিনি না. ওটা আবার বিয়ের দুদিন আগেই দিয়েছি আমি

হ্যাঁ, বলছি না তো এই মেয়েটাকে তো আমি চিনি না. এটা মানে আমি বুঝতে পেরে গেছি যে এটা অনন্যার শেখানো. তারপরের দিন যখন অনন্যাদের বাড়ির পাশ দিয়ে যায়, তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে মুখটাও ঘুরিয়ে নেয়. ঘুরিয়ে নিতে আমার খুব খারাপ লাগে. ঠিক আছে খারাপ লাগতে আবার ওর বন্ধু যে নেহা. সেই নেহা বলে মেয়েটা আমাকে পরে সব বলে দেয়. তারপরে হঠাৎ একদিন আমি নাইট কাজে যাই. নাইট কাজেতে সাড়ে বারোটার সময় ফেসবুকে একটা ছেলে. আমার তখন নেট অনলাইন ছিল একটা ছেলে আমাকে SMS করে বলছে সৌরভ আমি বলছি কি বলো বলছে একটা জিনিস দেখো বলে না হঠাৎ করে দেখি বিয়ের পিঁড়িতে বসে একটা ছেলে আর ওই অনন্যা. সিঁদুর দানটা আমাকে ছবিটা পাঠালো এই এই এই তুমি কাঁদিয়ে দেবে অঞ্চিত তোমার চোখে জল আসছিল তো? না না আমার এই সবে চোখে জল আসে না

সত্যি কথা বলছি হ্যাঁ ওটাই বলছি. শোনো আমি কি বলছি? এ শোনো সোমু. হ্যাঁ আমি বুঝে গেছি ব্যাপারটা একটুখানি তন্ময় এর কথা বলতে বলো ঠিকাছে কারন না হলে মেন ব্যাপার হচ্ছে যে ইকুয়াল হবে না. ঠিক আছে. ইকোয়াল না হলে প্রবলেম আছে. আবার ওখানে রিজেক্ট হয়. তন্ময় হালকা কিছু বলো এই চার মিনিট তিন চার মিনিট যেটা বেঁচে আছে

তা তোমার রিলেসান টা এখন আর নেই তার মানে তাই তো?

না না কেঁদে ফেলতাম না. এমন কথা বলছিলে তুমি আচ্ছা আর অঞ্চিত দা বলছি নেক্সট কল করা হবে তো নাকি? হ্যাঁ আগে এটা তো শেষ হোক ও দেখা ফেখা করতে যাক কার সাথে দেখা ফেখা করতে যাবে ও করে নিক তারপরে আমি তুমি আর তাতাই মিলে না হয় স্টার্ট করছি ঠিক আছে এখনো গল্পটা পুরো শেষ হয়নি ঠিক আছে আমার নেক্সট আর তোমার কবে কাটলো রিলেসানশিপ টা? ঠিক আগের বছর তার মানে এক বছর হয়ে গেছে?

তবে নিজেকে অনেকটা কন্ট্রোল করেছিলাম. সত্যি বলছি. মানে অনেক ছেলেকে দেখেছি. অনেক বলতে কি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের বেশি ছেলেকে দেখেছি. ব্রেকআপ হলে নেশা করে তবে এতদিনের রিলেশন ব্রেকআপ হয়েছে আমার. মানে ব্রেকআপ তো দূরের কথা. ডাইরেক্ট বিয়ে হয়ে গেছে. ব্রেকআপ করলে ব্রেকআপ করলে কোনোদিন নেশা ফেসা করা উচিত না ঠিক আছে এক্ষুনি আমাকে বলবে যে তাহলে তুমি কেন করতে? ঠিক আছে? আমি জানিনা আমি কেন করতাম? আমি এখনো জানিনা আমি যখন এখনো নিজেকে জিজ্ঞেস করি যে আমি কেন করতাম? ঠিক আছে? আমি সিরিয়াসলি ভেতর থেকে কোনো অ্যানসার পাই না. আমার আমার ভালো লাগতো তখন. আমি জানিনা আমার মাথায় কি টেনশন ছিল. কিন্তু আমার মনে হতো যেন একটু সব কিছু ডাউন হয়ে যাচ্ছে. সবকিছু ঠিক আছে. এরকম কিছু মনে হতো. কিন্তু ওটা ভুল মনে হত আমি জানি.

ওটা নিজের শরীরকে আরো বেশি কষ্ট দিয়া আরে এখন তো বুঝতে পারছো ওটা ভুলভাল জিনিস ঠিক আছে কিন্তু মেন ব্যাপারটা এখন এখন যেমন খুশিতে বা কোনো কিছু ইভেন্টে খাই. ঠিক আছে? ওইসব সময় খাই. তখন একাই বসে বসে খেতাম আর এখন একা পারবো মিঠুন ভালো করে জানে. মিঠুনও একা পারে না. আমি একা পারি না. কেউই একা পারে না. ঠিক আছে? একা খেলে মানে কিরম একটা লাগে. ঠিক আছে? একা আমরা কোনদিন খেতে পারি না. তাই জন্য আমরা দু তিনজন সবাই মিলে থাকলাম. গল্প করতে করতে গান ফান শুনতে শুনতে. একটু আধটু তাও হলো. ঠিক আছে এতো আগে আমি কি করে একা খেতাম একা বসতাম কি জানি? আমি খেয়েছি বলতে আমি বিয়ারটাকে বিয়ার ছাড়া আর কিছু খাইনি

একটা. একটা গোটা বিয়ারও খেতে পারি না. আমি বিয়ার কোনদিন খেলে কাউকে শেয়ারে নিয়ে নিই আমি বলি চ ভাই আমি হাফ খেতে পারবো. আমি খেতে পারি না. তেতো লাগে আর কিরকম একটা লাগে. ওই হাফের কাছাকাছি খাবো ব্যাস. ওটাই ঠিক আছে. ফুল তো খেতে পারি না.

আর তন্ময়দা বলছি কি তুমি যদি দেখা করতে চাও চলে যাও তাহলে.

হ বন্ধ করছি কলটা.